এখানে দেখা যাচ্ছে একটি মিষ্টির দোকান। যেখানে বেশ কিছু নানান ধরনের মিষ্টি রয়েছে এবং দেখা যাচ্ছে আরো বিভিন্ন ধরনের খাবারও রয়েছে ।

এটি একটি বড়ো মাঠ মাঠের মধ্যে দেখতে পাচি বেশ কিছু ছেলেরা খেলা করছে ।

যেমন পালং শাক লাল শাক আলু ভেন্ডি আরো ইত্যাদি এখানে দেখা যাচ্ছে দুটি মহিলা সবজি বিক্রি করছে পাছে--পাশে একটি ছেলে বসে রয়ে--

এটি একটি বিল্ডিং বিল্ডিংটির দুয়ারে দেখা যাচ্ছে বেশকিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং সিঁড়ির মধ্যে দেখা যাচ্ছে চারটি ঢাকি।